আহ উচ্চ রক্ত চাপ যেটা সেটা কমবে হ্যাঁ চেষ্টা করতে হবে যে প্রতিদিন হ্যাঁ মানে চেষ্টা করতে হবে প্রতিদিন আরকি নিয়মিত ব্যাম করার চেষ্টাটা করতে হবে আরকি তাহলে শরীরের অনেক উপকার। নিয়মিত ব্যাম করলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক glass হালকা হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে হ্যাঁ হ্যাঁ হালকা হালকা গরম পানি এটা কিন্তু মানুষের উপকারে আসে সকালবেলা ঘুম থেকে উঠে এক glass

হ্যাঁ বাড়ির সবাই ভালোই গরম পানি এটা কিন্তু মানুষের উপকারে আসে সকালবেলা ঘুম থেকে উঠে এক glass হালকা গরম পানি শরীরের metabolism যেটা metabolism হ্যাঁ ওটা ঠিক কথা হ্যাঁ ঠিক কথা বলছেন ভাইয়া আসলে তবে এ সময় কিন্তু আপনি মানে যখনই তো আপনার কাশি হয় আমরা কিন্তু আগে ছোটবেলায় দেখছি যে আমাদের মানে কচুপাতার করে খাওয়াতো তো আপনাদের দেখলাম কাশি হলে কচুপাতার রস খেতে পারবেন বা গরম সাথে আপনি লবঙ্গ আহ আদা এগুলোও কিন্তু খাইতে পারবেন ভাইয়া আসলে।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 হ্যাঁ হ্যাঁ সেটা তো সেটা তো অবশ্যই ভালো থাকবে। ঘুম থেকে উঠে আমাদের মানে প্রথমে পানি খাওয়া উচিত খালি পেটে মানে প্রথমে উচিত। পানি যত বেশি খাওয়া যাই তত শরীরের জন্য তারপর আহ বাসার সবাই ভালো আছে না?

সকল সুখের মূল স্বাস্থ্য ভালো থাকতে হবে স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে।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

হ্যাঁ হ্যাঁ আসলেই হ্যাঁ মানে যদি স্বাস্থ্য আপনার ভালো না থাকে তালে আপনার কোনো কিছুতে মন বসবে না কোনো কিছু ভালো লাগবে না তো ওই মানে সবকিছুতে মন বসানোর আরকি ভালো লাগার জন্য আপনার স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। তো স্বাস্থ্য কোথাও গিয়ে শান্তি পাবেন না ভাইয়া।

তালে ঘুম ভালো করে মানে ঘুমাতে হবে এটা নিয়ম করে ঘুমাতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে প্রতিদিন চেষ্টা করতে হবে যে বেশি রাত পর্যন্ত আরকি phone বা computer বা যাই বলেন মানে বেশি টিপাটিপি না করে মানে তাড়াতাড়ি আগে ঘুমাই যাওয়া রাত্রের ঘুমটাই তো মানে আসল আমাদের জন্য। বিশেষ করে মানে ভোরে বেশি ভোরে না ওঠা মানে তিনটা বা দুইটা আড়াইটার দিকে মানে না ওঠা মানে ওই ওই সময়টা আমাদের মানে ঘুমটা বেশি আরকি হয় মানে একটু early ওঠা মানে একটু সকাল সকাল মানে

এই আমি বসে বসে, বসে বসেই আছি। মানে শরীর ঠিক থাকলে সুস্থটাই কিন্তু মানে এটাই হলো স্বাস্থ্য শরীরের সুস্থ যেটা এটাই স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মন ভালো মন ভালো হ্যাঁ শরীরটাই মানে

মন ভালো রাখার মানে সব মানে প্রথম ইয়ে আরকি মানে মন ভালো না থাকলে মেজাজ খিটখিটে হয়ে থাকবে কিছুই ভালো লাগবে না তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কথা বলছেন ভাইয়া আসলে মানে শরীর মন শরীর ভালো না থাকলে আসলে খিটখিটা হয়ে থাকে ঠিক কথা বলছেন তাও তো মানে ছোট কোন বিষয় যদি মানে বুঝতে পারতেছি একটু অসুস্থ অসুস্থ ভাব মানে বসে থাকবো না আমরা অবশ্যই পরামর্শ নিবো মানে ডাক্তারের পরামর্শ বা ইয়ে কিন্তু মানে internet এর যুগ সব তো Phone এর মধ্যেই হয় রোগ পতিরোধ ওষুধ খেতে হবে।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 মানে খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে লাগাইতে হবে চেষ্টা করতে হবে ভালো দিকে যাওয়ার আর মানে কোনো ছুটি ছোটো একটা অসুখ থেকে তার একটা বড়ো ধরণের অসুখ হয়ে যাই তাই না? তো আমাদের উচিত মানে ছোটো কোনো অসুখের লক্ষণ দেখা দিলে সাথে সাথে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া করানো উচিত। আর প্রত্যেকটা সুখ সমৃদ্ধ্যি দেওয়ার জন্য নিজ নিজ স্বাস্থ্য রক্ষায় যত্নবহন হওয়া উচিত

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারণ আপনার মানে নিজের স্বাস্থ্যটাকে নিজেকেই খেয়াল রাখতে হবে তাই না

নিজেরাই করবো আর যারা ছোট বাচ্চারা আছে তাদের বাবা মা কে আমরা বলবো স্বাস্থ্য রক্ষায় যেন তাদের যত্ন, যত্নবান হয় এটাই আশা করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে সবাইকে আসলে উপদেশ দেওয়া দরকার এবং নিজেও সেটা পালন করা দরকার ভাইয়া তাই না? নিবিড়ের কি অবস্থা? নিবিড় ভালো আছে? নিবিড় আছে ভাইয়া ওর ওর শরীর ওর হ্যাঁ ওর শরীরও মোটামুটি আশা করি ভালো আছে ওর বাসারও সবাই ভালো আছে কেমন আছে সবাই? তাহলে আহ দেখা হবে খুব দেখেন বর্তমানে তো হ্যাঁ বর্তমানে তো ঠান্ডার মধ্যে বাংলাদেশে মানে খুবই করুন অবস্থা কত মানুষ দেখি ঠান্ডার মধ্যে অনেক বেশি মানুষই মানে ঠান্ডার মধ্যে মারা যাই আমাদের এদিকে তো প্রায় প্রতিদিনই micing হচ্ছে ঠান্ডার মধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে Heart এর সমস্যা হয়ে যাচ্ছে ঠান্ডা, ঠান্ডা বেশি লাগানো যাবে না ঠান্ডার সবসময় সতর্ক থাকতে হবে এটাই ব্যাপার

তাইলে দেখা হবে শীঘ্রই নাকি?

হ্যাঁ অবশ্যই ভাইয়া আমরা আশা করি মানে দেখা করবো আপনি আমাদের এদিকে বেড়াতে আসেন ভাইয়া হ্যাঁ সিরে পিঠা আমরা খাইছি এক বার

হ্যাঁ সেটা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

হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না এলাকায় ওইটাই ভালো ওটা একটু ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এদিকে আর স্বাস্থ্য রক্ষায় যত্নবান হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিনি তো এখন সমস্যা চিনি

হ্যাঁ চিনি চিনি খাইলে তো এখন সমস্যা হবে অনেক সমস্যা চিনি খাইলে

তো আপনি উভয় আপনার পরিবারের সকলকে সকলের যত্ন নিবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সকলকে সুস্থ রাখার সকলকে ভালো উপদেশ দেওয়ার এবং সকলের শরীরের দিকে একটু খেয়াল রাখার এবং উপদেশ দিবেন যে পারলে নিজের শরীরটার আরকি আরকি নিজেই খেয়াল রাখুক

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছর চৌঠা September বিশ্বব্যাপী ব্যক্তি সমাজ ও সম্প্রদায়ের জন্য সাক্ষরতার গুরুত্বের ওপর জোর দেয়ার জন্য পালিত হয় জাতি সঙ্গে শিক্ষা দিবস টি উনিশশো ছেষট্টি সালে বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবছর এটি ছিল চুয়ান্ন টম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস September কেন উনিশশো পঁয়ষট্টি সালের এই দিনে আন্তর্জাতিক স্তরে শিক্ষার কর্মসূচি নিয়ে আলোচনার জন্য Iran এর Tehran এ প্রথমবার এর মতো শিক্ষা মন্ত্রীদের বিশ্ব কংগ্রেস বৈঠক এ বসে এই দিন এর উদ্দেশ্য কি নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রামের পক্ষে জনমত কে একত্রিত করা, সাক্ষরতা সম্পর্কে তথ্য প্রচার করা এবং ব্যক্তি

দুটি পূর্ণ সময়ের সম্পর্কিত নির্দেশনা program গুলি শুধুমাত্র সংবিধিবদ্ধ council বা UGC বা সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান গুলি তে পরিচালিত হওয়া উচিত ভারতের একজন শিক্ষার্থী উভয় program ই একটি physical mode এ এবং অন্য টি online বা open এবং distance learning mode এ করতে পারে এছাড়াও এইভাবে ছাত্র এবং একজন শিক্ষার্থী উভয় program ই একটি physical mode এ এবং অন্য টি online বা open এবং distance mode এ করতে পারে এছাড়া একই ভাবে ছাত্র সময় দুটি online বা খোলা এবং দূরুত্ব শিক্ষার program এ নিতে পারে নির্দেশিকা গুলি PhD ছাড়া সমস্ত এ academic program এর জন্য প্রযোজ্য উভয় ডিগ্রী শারীরিক mode এ অনুসরণ করা যেতে পারে শর্ত থাকে যেকোনো ক্লাস টাইম বিরোধ নেই হিন্দু US education and skill development working group ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যোথ সহযোগিতার মাধমে দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করেছে । উভয় দেশের ছাত্র এবং পণ্ডিতদের গতিশীলতা প্রচার এর জন্য মানুষ মানুষের সম্পর্কের তৈরির লক্ষে গাছপালা ও রোপন করা হচ্ছে Overview সহযোগিতার পরিকল্পনা বিবেচনায় একটি নতুন ইন্দো-মার্কিন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন working group প্রতিষ্ঠতার ঘোষণা দিয়েছে working group টি দক্ষতা উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে দেশ গুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এর সহায়তা করবে full bright নেহেরু কর্মসূচির অবদান ও দুই দেশসেরা মধ্যে বিনিময় কর্মসূচি কে শক্তিশালী করার ক্ষেত্রে তুলে ধরা হয়েছিল ভারত মার্কিন সম্পর্ক গভীর করার ক্ষেত্রে চার million শক্তিশালী ভারতে American দের ভূমিকার কোথাও তুলে ধরা হয়েছে এই

Full bright নেহেরু program সমপক্ষে

ছাত্র দের জন্য speaker টু Full bright নেহেরু program রাজ্যের নির্বাচিত বিশ্ববিদ্যালয় এবং college গুলিতে স্নাতক degree program গুলি অনুসরণ করার জন্য design করা হয়েছে প্রশাসন ইত্যাদি fellow সে ব্যক্তিদের জন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্র্ণ করেছেন এর স্নাতক degree বা স্নাতকর degree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 থেকে দুই বছরের জন্য প্রদান করা হয় ভারতের দরিদ্রর ওপর বিশ্ব banking COVID মহামারী চলাকালীন শিক্ষাখাত ছিল অনেক গুলি sector এর মধ্যে একটি যা ব্যাপক আঘাত করেছিল ভারত এবং অন্যান্য অনেক দেশ এ online class এর প্রচার college এবং school বন্ধ রাখতে হয়েছিল তবে মহামারী চলাকালীন সেখানে অনিয়ম ছিল এবং এর প্রভাব গুলি শিক্ষার্থীরা অনুভব করেছিল বিশেষত প্রান্তিক সম্প্রদায়ের লোকেরা Overview বিশ্ব bank উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতের learning দরিদ্রতা বেরেছে সত্তর শতাংশ এতে দেশের শিক্ষাখাত আরো খারাপ হয়েছে এই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব bank এর Global Director of Education James Savetra উল্লেখিত সংখ্যা গুলো সরকারি সংখ্যা নয়

দারিদ্র প্রথার বিষয় শিক্ষার দারিদ্র কে বিশ্ব bank দ্বারা সঞ্চায়িত করা হয়েছে একটি শিশুর দশ বছর বয়সের মধ্যে একটি সাধারন পাঠ্য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 School এ যায়না এবং সংকট আরো গভীর হচ্ছে শেখার দারিদ্র প্রাথমিক ভাবে ভারত সহ বিশ্বের উন্নয়ন শীল দেশ গুলিতে পাওয়া যেতে পারে কি করা উচিত James Savetra ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর সাথে এই এলাকার ব্যবধান পূরণ এর প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছেন ভারত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

যেভাবে school বন্ধ হয়ে যাওয়ায় মহামারীর সময় যেসব ছাত্র-ছাত্রীদের school ছাড়তে হয়েছিল তাদের বোঝানোর জন্য প্রয়োজন যাতে তারা পুনরায় নথিভূক্ত করতে পারে Gujarat Mission School of Excellent Project Asian Infrastructure Investment Bank এবং বিশ্ব bank Gujarat সরকারের Mission School of Excellence প্রকল্পের জন্য সাত হাজার পাঁচশো কোটি টাকা ঋণ দেবে। Overview, বিশ্ব bank এর একটা প্রতিনিধি দল তথ্য সংগ্রহের জন্য এবং Mission School of Excellence প্রকল্প অধ্যায়ন করতে গান্ধীনগর গিয়েছিলেন । দলের নেতৃত্বে ছিলেন bank এর Global education Director-James Savebrah, প্রতিনিধি দল রাজ্যশিক্ষা দপ্তর Command and Control centre ও পরিদর্শন করেছে। Command and Control centre সম্পর্কে Command and Control centre সম্প্রতি চালু করা হয়েছিল, এটি একটি interactive platform এবং রাজ্য শিক্ষার দ্বারা স্বীকৃত। Mission School of Excellence প্রকল্প সম্পর্কে এই প্রকল্পের লক্ষ্য হলো রাজ্য শিক্ষার মান উন্নত করা এই mission এর অধীনে গুজরাট রাজ্য সরকার আগামী পাঁচ বছর দশ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করেছে রাজ্যের সমস্ত পাঁচ হাজার চারশ সাতচল্লিশটি অনুদান এবং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 school এর মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে লালন পালন করা হবে তহবিল কি জন্য ব্যবহার করা হবে? তহবিল এক লক্ষ পঞ্চাশ হাজার smart classroom এবং গুজরাট জুড়ে প্রায় একচলিশ হাজার অনুদান এবংকুড়ি হাজার নতুন computer lab সরকারি স্কুল, পঞ্চাশ হাজার নতুন

কক্ষ নির্মাণের জন্য ব্যবহার করবেন আর tinkering lab তৈরিতে খরচ করে হবে পাঁচ হাজার, এই প্রকল্পটি আগামী পাঁচ বছর এক কোটি school শিক্ষার্থীকে উপকৃত করবে। মধ্যপ্রদেশ শিশু budget, মধ্যপ্রদেশ রাজ্য সরকার তার বার্ষিক আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো শিশু budget পেশ করবেন সরকার

কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন যা আগের budget এর চে প্রায় সাঁইত্রিশ হাজার পাঁচশ কোটি টাকা বেশি, এই বাজেটের অধীনে রাস্তা বিদ্যুৎ বিদ্যুৎ এবং জল পরিকল্পনার জন্য বিয়ালিশ হাজার এক্স আঠাশ কোটি টাকা বরবাদ করা হয়েছে উন্নয়নের জন্য একচল্লিশ হাজার

আটচল্লিশ কোটি টাকা বরবাদ করা হয়েছে কৃষি ক্ষেত্রে বিশ হাজার সাতাশ কোটি টাকা শিক্ষার জন্য বত্রিশ হাজার আটশ তিয়ালিস টাকা এবং স্বাস্থ্যের জন্য উন্নিশ হাজার চারশ পাঁচ কোটি টাকা বরবাদ করা হয়েছে।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

এক্স বিয়ালিশ কোটি বরবাদ করা হয়েছে, উচ্চ পড়া, শিশু budget সম্পর্কে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 পুষ্টি স্বাস্থ্য এবং শিক্ষার জন্য সাতান্ন হাজার চারশ তিন কোটি টাকার বিধান করা হয়েছে এই তহবিল গুলি আঠের বছরের কম বয়সী শিশুদের সাথে লেনদেন করে বিভাগ বরাদ্দ করা হয়েছে বিভাগগুলিতে রয়েছে মহিলা ও শিশু বিভাগ, স্কুল শিক্ষা খেলাধুলা উপজাতি কল্যাণ শিশু রাজ্যে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে । বাজেট সরকার এই পরিকল্পনাগুলির সাথে মোকাবেলা করে শিশু মৃত্যু ও অপুষ্টিসহ সহ ভারতের শিশু মুখী হতে সক্ষম করবে বহু শৃঙ্খলা উচ্চ শিক্ষার জন্য UCG নির্দেশিকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী commision Disciplinary Institution এর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের রূপান্তরের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে এবং জন কল্যানের জন্য জনগণের প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়েছে নির্দেশিকা সম্পর্কে, নির্দেশিকাগুলি লক্ষ্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উচ্চশিক্ষা বিদ্যমান প্রসারিত করতে এবং ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে course offer করতে উৎসাহিত করা UGCHPIK বহু শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলিকে রূপান্তরিত করেছে পদ্ধতির বিকাশ college এবং বিশ্ববিদ্যালয় মধ্যে academy সহযোগিতা একক ধারা প্রতিষ্ঠানগুলিকে অন্যান্য বহু শৃঙ্খলা প্রতিষ্ঠান সাথে একত্রিভূত করা শৃঙ্খলা জুড়ে বিভাগগুলিকে একত্রিত করে প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা

hello বন্ধু কেমন আছো? হ্যাঁ বন্ধু ভালো আছি, তুমি কেমন আছো? এইতো আছি, আজকে আমাদের topic আলোচনা হচ্ছে বিনোদন নিয়ে, বিনোদন না হ্যাঁ

আসলে বাংলাদেশে বিনোদনের মাধ্যম হিসেবে বিভিন্ন বিনোদনের মাধ্যম ছিল, যেমন Cricket, Hockey এরপরে গোলা চুট

এইগুলা বিনোদনের প্রধান মাধ্যম ছিল

হ্যাঁ

কবাডি কানামাছি cricket ফুটবল এগুলা হচ্ছে প্রধান বিনোদনের মাধ্যম.

আমরা বা নব্বই দশকের ছেলেমেয়েরা এইসব খেলা গুলা উপভোগ করছিল আগে নব্বই না দুই হাজার দশ আগ পর্যন্ত.

বর্তমানে এসব খেলাধুলা আসলে কালের উন্নয়নের কারণে হারিয়ে গেছে আসলে।

হম

mobile বিভিন্ন মাধ্যম বিনোদনের বিভিন্ন মাধ্যম বের হয়েছে আবার এই বিনোদনের মাধ্যমে তারা আবার Income করতেছে এই জন্য হম এদের শারীরিক যে শারীরিক বিনোদনের মাধ্যমে যে উপভোগ করা হইত ওইগুলা এখন আর করে না এখন ই যে easy একদম সহজ

কাবাডি গোলা চুট এরপরে কানামাছি এসব খেলা গুলো আস্তে আস্তে উঠে গেছে। হারিয়ে যাচ্ছে। এই গুলা তো শুধু এখন বই এর ভাষায় বইয়ের ভেতরে পাওয়া যায় দুটো খেলা আছে আর ফুটবল আর cricket

আর বাকি সব খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাঁর একমাত্র কারণ হচ্ছে আধুনিকতার ছোঁয়া হম ওইটা ঠিক আছে

mobile phone এর কারনে আজকে আমাদের ওই যে পুরনো দিনের বিনোদন গুলো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা ঠিক আছে ছেলেমেয়েরা mobile phone আসক্তি হয়ে যাচ্ছে game game বিভিন্ন ধরনের game এদের এই কি বলে ten পাত্তি ten পাত্তি free fire এই সব game গুলা বের হয়ে ওই যে বিনোদনের বাকি মাধ্যমগুলো আস্তে আস্তে হারাতে বসলো।

দেখো আমাদের কাছে বিনোদনের মাধ্যম হিসাবে ছিল তোমার খেলা টাকে আমরা বিনোদনের মাধ্যমে বেশি গুরুত্ব দিই আর কি।